এইখানে দেখা যাচ্ছে একটি উম গ্যারাজ ফোর হুইলার -এর গ্যারাজ যেখানে দেখানো হচ্ছে ফোর হুইলার -টি তুলে উম তার নিচে হয়তো কোনো পার্টস - এ হয়তো প্রব্লেম হয়েছে সেটিও ঠিক করা হচ্ছে।

রয়েছে এইখানে খাবার দাবার খাচ্ছেন এটা মনে দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িব় আ হু খাবার দাবার এর জায়গা যেখানে উ উম যারা নিজেরা বসে খাচ্ছেন নানান রকমের লোকরা রয়েছেন এখানে তারা তাদের খাবার গুলি খাচ্ছে |

দৃশ্যটি খুবই সুন্দর লাগছে এবং স্কুলে -এ নানানরকম ছাত্রছাত্রীরা সেই খানে দাঁড়িয়ে রয়েছে ।

এইখানে দেখা যাচ্ছে একটি পেট্রল পাম্ উম সাধারণত পেট্রল পাম্প আমাদের দৈনন্দিন জীবনে এহ একটি খুব গুরুর্ত্বপূর্ণ জায়গা যেখানে আমাদের নানারকমের যানবাহন এর তেল পেট্রল ভরা হয় এবং পেট্রল একটি খুব প্রয়োজনীয় জিনিস যেটি খুব দরকারি।

এইখানে দেখা যাচ্ছে একটি সেলুন বা পার্লার যেখানে সাধারণত ছেলে বা মেয়ে তাদের চুল দাড়ি শেভ করতে যাই এবং তাদের চুল দাড়ি শেভ করে আসে ।

একটি ডান্স করছেন এবং সেই মুহূর্তে এই ছবিটিকে তোলা হয়েছে এটি একটি ডান্স -এর স্টেপ ।